এখানে দুজন দাঁড়িয়ে আছে একটা ছেলে একটা মেয়ে। আর পাহাড় ওদিকে ওরাও একটা পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে আরো চারিপাশে আরো পাহাড় আছে

হোটেল প্রতাপদিত্য রেস্টুরেন্ট কাম বার একটা গাড়ি আছে একটা বাড় এর পার্কিং প্লেস ।

এটা কোন স্টেজ একটা স্টেজে নীল আর সাদা আছে নিচের দিকটা-আ আর ফুল দিয়ে সাজানো আছে।

মেন রোড চলে যাচ্ছে কারেন্টের টার আছে দুটো নারকেল গাছ আছে নারকেল না সরি দুটো টাল গাছ আছে।